আমার প্রিয় দেশবাসীনমস্কার মানুষের মন এমনই যে বর্ষাকাল মানুষের কাছে খুব আনন্দদায়ক হয়
পশুপাখীগাছপালা প্রকৃতি প্রত্যেকেই বর্ষার আগমনে উৎফুল্ল হয়ে ওঠে
কিন্তু মাঝে মাঝেবর্ষা যখন ভয়ঙ্কর রূপ নেয় তখন বোঝা যায় জলের বিধ্বংসী ক্ষমতা কতটা
প্রকৃতি আমাদেরজীবনদাত্রী আমাদের পালনকর্ত্রী কিন্তু কখনও কখনও বন্যা ভূমিকম্পের মত প্রাকৃতিকদুর্যোগ তার ভয়াল রূপ প্রচণ্ড বিধ্বংসী হয়ে ওঠে
ঋতুচক্রের এই পরিবর্তন এবংপরিবেশে যে পরিবর্তন আসছে তার একটা নেতিবাচক প্রভাব পড়ছে
গত কিছু দিনে ভারতেরকিছু জায়গায় বিশেষ করে অসম উত্তরপূর্বাঞ্চল গুজরাট রাজস্থান বাংলার কিছুঅংশে অতি বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে হচ্ছে
বন্যাবিধ্বস্ত অঞ্চলেরপুরো পর্যবেক্ষণ হচ্ছে
ব্যাপক ভাবে উদ্ধারকার্য চালানো হচ্ছে
যেখানে সম্ভবহচ্ছে সেখানেই মন্ত্রীপরিষদে আমার যে সহকর্মীরা আছেন তাঁরা পৌঁছে যাচ্ছেন
রাজ্যসরকারও নিজের নিজের মত করে বন্যাকবলিত মানুষদের সাহায্য করার জন্য সবরকম প্রয়াসচালাচ্ছে
সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন সেবামূলক কাজ করতে ইচ্ছুক নাগরিকরা এইপরিস্থিতিতে মানুষজনের কাছে সাহায্য পৌঁছনোর জন্য সবরকম প্রয়াস চালাচ্ছে
ভারতসরকারের তরফে সেনা জওয়ান বায়ুসেনা এনডিআরএফ প্যারামিলিটারিফোর্স প্রত্যেকেই এইরকম সময়ে বিপর্যস্ত মানুষের সেবা করার জন্য মনপ্রাণ দিয়ে কাজকরছেন
বন্যার জন্য জনজীবন অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ে
কৃষিশস্য পশু পরিকাঠামো রাস্তা বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা সব কিছুর ওপরই এর প্রভাব পড়ে
বিশেষ করে আমাদেরকৃষক ভাইদের ফসল এবং ক্ষেতের যে লোকসান হয় তার জন্য আমরা ইদানিং বীমা কোম্পানিবিশেষ করে কৃষি বীমা কোম্পানিগুলি যাতে সদর্থক ভূমিকা নিতে পারে সেজন্য যোজনা তৈরিকরেছি যাতে কৃষকদের ক্লেইমসেটেলমেন্ট খুবতাড়াতাড়ি হতে পারে
আর বন্যাপরিস্থিতি মোকাবিলার জন্য প্রতিদিন ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে যার হেল্প লাইন নম্বর 1078
তারা একনাগাড়ে কাজ করেচলেছে
লোকজন নিজেদের দুরাবস্থার কথা জানাচ্ছেন
বর্ষাকালের আগেই বেশিরভাগ জায়গায় মক ড্রিল করে পুরো সরকারি কর্মসূচি তৈরি করে রাখা হয়েছিল
এনডিআরএফ এর টিম নিয়োগ করা হয়েছিল
জায়গায়জায়গায় বিপদবন্ধু তৈরি করা তাঁদের doস্ এন্ড donটিএস এর প্রশিক্ষণ দেওয়া স্বেচ্ছাসেবক তৈরি করা এক জনসংগঠন তৈরি করে এইপরিস্থিতিতে কাজ করার কর্মসূচি তৈরি রাখা হয়েছিল
এখন বর্ষাকালের যে পূর্বাভাসপাওয়া যায় এখন প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে মহাকাশবিজ্ঞানএরও এক বড় ভূমিকা আছেএজন্য প্রায়শই অনুমান সঠিক হয়
ধীরে ধীরে আমরাও আমাদের এভাবেই তৈরি করেছি যেবর্ষার পূর্বাভাস অনুযায়ী আমরা এমনভাবেই আমাদের কাজ করব যাতে আমরা লোকসানের হাতথেকে পরিত্রাণ পেতে পারি
যখনই আমি মন কি বাতএর জন্য তৈরি হই আমি দেখি আমারথেকেও বেশি তৈরি আমার দেশের নাগরিক
এবার তো জিএসটি নিয়ে এত চিঠি এসেছে এত ফোন এসেছে আর এখনও মানুষজন জিএসটি নিয়ে খুশি ব্যক্ত করছেনপ্রশ্ন জিজ্ঞেস করছেন
একটি ফোন আমি আপনাদের শোনাতে চাই
নমস্কার প্রধানমন্ত্রীজীআমি গুরগাঁও থেকে নীতু গর্গ বলছি
আমি চার্টার্ড অ্যাকাউণ্ট্যাণ্ট ডেতে আপনারবক্তৃতা শুনে অত্যন্ত প্রভাবিত হয়েছি
আমাদের দেশে এজন্যই গতমাসে আজকের দিনেই গুডস এন্ড সার্ভিস ট্যাক্স জিএসটি শুরু হয়েছে
আপনি কি বলতে পারেন সরকার যেরকম আশা করছেন সেরকমই ফলাফল কি একমাসবাদে আসবে না না আমি এব্যাপারে আপনার মতামত শুনতে চাইব
ধন্যবাদ
জিএসটি চালু হওয়ার পর প্রায় একমাস হয়ে গেছে আর তারলাভজনক ফল দেখা যাচ্ছে
আর আমার খুব ভাল লাগছে খুশি হচ্ছি যে যখনই কোনও দরিদ্রমানুষ চিঠি লিখে বলছেন জিএসটি র জন্য দরিদ্রদেরপ্রয়োজনীয় জিনিসের দাম কীভাবে কমে গেছে জিনিসপত্র কীভাবে সস্তা হয়ে গেছে
আরউত্তরপূর্বাঞ্চল দূরসুদূর পার্বত্য অঞ্চল জঙ্গলে বসবাসকারী কোনও ব্যক্তি চিঠিলিখে জানাচ্ছেন যে প্রথমে ভয় হয়েছিল যে না জানি কি হবে কিন্তু এখন যখন আমি এটাশিখে এবং বুঝে গেছি তো আমার মনে হচ্ছে আগের থেকে কাজ অনেক সহজ হয়ে গেছে
ব্যবসাবাণিজ্য অনেক সরল হয়ে গেছে
আর সবথেকে বড় কথা এই যে গ্রাহকদের ব্যবসায়ীদেরওপর ভরসা বাড়ছে
এখন আমি দেখছি যে ট্রান্সপোর্ট্যান্ড লজিস্টিক সেক্টর এর ওপর জিএসটি র কীরকম প্রভাব পড়েছে
কীভাবে ট্রাকের আসাযাওয়া বেড়ে গেছে
দূরত্ব অতিক্রম করার সময় কতটা কমে গেছে
রাজপথযানজটহীন হয়েছে
ট্রাকের গতি বাড়ার জন্য দূষণও কম হচ্ছে
জিনিসপত্রও অনেক তাড়াতাড়িপৌঁছে যাচ্ছে
এতে সুবিধা তো হচ্ছেই সঙ্গে সঙ্গে অর্থনীতিও আরও শক্তিশালী হচ্ছে
আগে আলাদা আলাদা ট্যাক্স স্ট্রাকচার হওয়ার জন্য ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স সেক্টর এ অতিরিক্ত কাগজপত্র মেইনটেইন করতে হত এবং প্রতিটি রাজ্যের নিজের নিজের ওয়েয়ারহাউস তৈরি করতে হত
জিএসটি যাকে আমি গুড এন্ড সিম্পল ট্যাক্স বলি সত্যি সত্যি আমাদেরঅর্থনৈতিক ব্যবস্থার ওপর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এক সদর্থক প্রভাব ফেলেছে
যারফলে জোরদার স্মুথ ট্রানজিশন হচ্ছে যাতে জোরদার ভাবে মাইগ্রেশন হচ্ছে নতুন রেজিস্ট্রেশন হচ্ছে আর এর ফলে সারা দেশে এক নতুন বিশ্বাস তৈরি হচ্ছে
আর কখনও না কখনওঅর্থনীতিবিদ ম্যানেজমেন্টের বিদগ্ধ ব্যক্তি টেকনোলজি র পণ্ডিত মানুষ তাঁদের গবেষণার মাধ্যমে ভারতে জিএসটি র প্রয়োগকে বিশ্বের দরবারে এক মডেল হিসেবে অবশ্যই তুলেধরবেন
বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য এ এক কেস স্টাডি হয়ে উঠবে
কারণ এত বড় মাপে এত বড় পরিবর্তন এত কোটিমানুষের তাতে যোগদান এত বিশাল এক দেশে তার প্রয়োগ এবং সাফল্যের সঙ্গে তাকে এগিয়েনিয়ে যাওয়া এটা নিজেই এক সাফল্যের শীর্ষবিন্দু
বিশ্ব অবশ্যই এই নিয়ে গবেষণাকরবে
জিএসটি প্রয়োগ করা হয়েছে প্রতিটিরাজ্য তাতে অংশ নিয়েছে প্রতিটা রাজ্যের তাতে দায়িত্বও আছে
সমস্ত সিদ্ধান্ত সবকটিরাজ্য ও কেন্দ্র মিলিতভাবে সর্বসম্মতিক্রমে নিয়েছে
আর এরই ফল প্রতিটি সরকারেরএটিই প্রাথমিক লক্ষ্য যে জিএসটি র জন্য যেন দরিদ্রদের ওপরকোনও চাপ না পড়ে
জিএসটি অ্যাপ থেকে আপনারাভালোভাবেই জানতে পারবেন জিএসটি এর আগে কোনও জিনিসের যেদাম ছিল নতুন পরিস্থিতিতে তার দাম কত হবে এই সবকিছু আপনাদের মোবাইল ফোনেই পাওয়াযাবে
ওনে নেশন ওনে ট্যাক্স কত বড় স্বপ্ন পূর্ণ হল
জিএসটি র ফলে আমি দেখেছি যে তহশিলদার থেকে শুরু করে ভারত সরকারেরআধিকারিকরা যে পরিশ্রম করেছেন যেরকম আত্মনিবেদনের ভাব নিয়ে কাজ করেছেন এক রকম যেবন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে সরকার আর ব্যবসায়ীদের মধ্যে সরকার আর গ্রাহকদেরমধ্যে সেই বিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে এটা এক বড় ভূমিকা পালন করেছে
আমি এই কাজেরসঙ্গে যুক্ত সমস্ত মন্ত্রক সমস্ত দপ্তর কেন্দ্র এবং রাজ্য সরকারের সবকর্মচারীদের অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি
জিএসটি ভারতের সামগ্রিক শক্তির সাফল্যের এক উত্তম উদাহরণ
এ একঐতিহাসিক উপলব্ধি
আর এটা করব্যবস্থার সংস্কার শুধু নয় এক নতুন সততার সংস্কৃতিকেশক্তিপ্রদানকারী অর্থব্যবস্থা
এ এক রকম সামাজিক সংস্কারেরও অভিযান
আমি আবারএকবার অত্যন্ত আন্তরিকভাবে এত বড় প্রয়াসকে সফল করার জন্য কোটি কোটি দেশবাসীকে কোটিকোটি নমস্কার করছি
আমারপ্রিয় দেশবাসী আগস্ট মাস আন্দোলনের মাস
শৈশব থেকে আমরা যে এই কথাটা শুনে আসছিতার কারণ হল ১লা আগস্ট ১৯২০ আরম্ভ হয়েছিল অসহযোগ আন্দোলন এরপর ৯ই আগস্ট১৯৪২এ শুরু হয় ভারত ছাড়ো যার অন্য নাম আগস্ট বিপ্লব এবং ১৯৪৭এর ১৫ইআগস্ট দেশ স্বাধীন হয়
আগস্ট মাসের বহু ঘটনাই স্বাধীনতার সঙ্গে বিশেষভাবে জড়িত
এবছর আমরা ভারত ছাড়ো কুইটিন্ডিয়া মুভমেন্ট এর৭৫তম বর্ষপূর্তি উদ্যাপন করতে চলেছি কিন্তু খুব কম মানুষই একথা জানেন যে ভারতছাড়োএই ধ্বনিটি প্রথম তুলেছিলেন ড ইউসুফ মেহের আলি
আমাদের নতুন প্রজন্মের জানাদরকার ১৯৪২এর ৯ই আগস্ট কী হয়েছিল
১৮৫৭ থেকে ১৯৪২ সাল পর্যন্ত ভারতবাসীস্বাধীনতার প্রত্যাশার সঙ্গে কীভাবে নিজেদের একাত্ম করেছিল তার জন্য তাদের কতখানিযুঝতে হয়েছে কত কিছু সহ্য করতে হয়েছে ইতিহাসের পাতায় পাতায় তার বর্ণনা উন্নতভারত গঠনে আমাদের প্রেরণা স্বরূপ
আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ত্যাগ তপস্যাআত্মোৎসর্গের যে নিদর্শন দেখিয়ে গেছেন তার চেয়ে বড় প্রেরণা আর কীই বা হতে পারেভারত ছাড়ো দেশের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সংঘর্ষের অধ্যায় কারণ এইআন্দোলনই বৃটিশের হাত থেকে মুক্তির সংকল্পে সারা দেশকে উদ্বুদ্ধ করেছিল
এ ছিল সেইসময় যখন হিন্দুস্থানের প্রতিটি কোণে শহরেগ্রামে সর্বত্র শিক্ষিতঅশিক্ষিতধনীদরিদ্র নির্বিশেষে সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ভারত ছাড়ো আন্দোলনের শরিক হয়েউঠেছিল
গণ আক্রোশ তখন চরমে পৌঁছেছিল
মহাত্মা গান্ধীর আহ্বানে লক্ষ লক্ষ ভারতবাসীকরেঙ্গে ইয়া মরেঙ্গে মন্ত্রে নিজেদের জীবনকে সংগ্রামে সমর্পণ করেছিল
দেশের লক্ষলক্ষ তরুণ নিজেদের পড়াশোনা ছেড়ে স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছিল
মহাত্মাগান্ধী ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়ার পর ইংরেজ সমস্ত বড় নেতাদের যখনজেলবন্দী করে ফেলে তারপর আন্দোলনের হাল ধরতে এগিয়ে আসেন
ডা লোহিয়া জয়প্রকাশ নারায়ণ প্রমুখ দ্বিতীয় প্রজন্মের নেতৃবৃন্দ
১৯২০রঅসহযোগ আন্দোলন আর ১৯৪২এর ভারত ছাড়ো আন্দোলনে মহাত্মা গান্ধীর দুটি আলাদা রূপদেখা যায়
অসহযোগ আন্দোলনের চেহারা একরকম ছিল এরপর ৪২এ অবস্থা এমন দাঁড়ালোআন্দোলনের তীব্রতা এতটাই বেড়ে গেল যে মহাত্মা গান্ধীর মতো মহাপুরুষও করেঙ্গে ইয়ামরেঙ্গে মন্ত্র দিয়ে দিলেন
এইসব সাফল্যের পিছনে ছিল জনসমর্থন জনসামর্থ্যজনসঙ্কল্প এবং জনসংঘর্ষ
গোটা দেশ সেদিন একজোট হয়ে লড়েছিল
আমি কখনও কখনও ভাবিইতিহাসের পাতাগুলিকে একত্র করে নিয়ে দেখলে বোঝা যায় ভারতের প্রথম স্বাধীনতাসংগ্রাম হয়েছিল ১৮৫৭য়
১৮৫৭য় শুরু হওয়া সেই যুদ্ধ ১৯৪২ পর্যন্ত প্রতিটি মুহূর্তেদেশের কোন না কোনও প্রান্তে চলেছে এবং এই দীর্ঘ সময়ে তা দেশবাসীর হৃদয়ে স্বাধীনতারজন্য এক তীব্র চাহিদার জন্ম দিয়েছে
প্রত্যেকটি মানুষ কিছু না কিছু করার জন্যপ্রতিজ্ঞাবদ্ধ হয়েছে
প্রজন্ম বদলে গেছে কিন্তু তাদের সংকল্পের তীব্রতা কিছুমাত্রকমেনি
একদল মানুষ এসেছে সংগ্রামে যুক্ত হয়েছে চলেও গেছে আবার নতুন দল এসেছেতারাও একইভাবে সংগ্রামে যোগ দিয়েছে আর ইংরেজ সাম্রাজ্যকে সমূলে উৎপাটনের জন্যদেশ প্রতি মুহূর্তে চেষ্টা করে গেছে
১৮৫৭ থেকে ১৯৪২ পর্যন্ত এই প্রচেষ্টাআন্দোলনকে এমন এক পর্যায়ে এনে ফেলে যে ১৯৪২এ তা চরম সীমায় পৌঁছায় এবং ভারতছাড়োর বিষাণ এমনভাবে বাজে যার ফলে পাঁচ বছরের মধ্যে ১৯৪৭এ ইংরেজ চলে যেতেবাধ্য হয়
১৮৫৭ থেকে ১৯৪২এর মধ্যে স্বাধীনতার হাতছানি প্রতিটি দেশবাসীর কাছেপৌঁছেছিল এবং ১৯৪২ থেকে ১৯৪৭ এই পাঁচ বছর সংকল্প সিদ্ধির পাঁচটি নির্ণায়ক বর্ষহিসেবে দেশের স্বাধীনতা প্রাপ্তির
কারণহয়ে দাঁড়ায়
এই পাঁচটি বছরই ছিল মূল নির্ধারক
এখনআমি আপনাদের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে চাই
১৯৪৭এ আমরা স্বাধীন হয়েছি আর আজ২০১৭ সাল
প্রায় ৭০ বছর হয়ে গেছে
সরকার এসেছে গেছে
নীতিনিয়ম তৈরি হয়েছে পরিবর্তিতহয়েছে পরিবর্ধিত হয়েছে
দেশের সমস্যামুক্তির জন্য সকলেই নিজের নিজের মতো করেচেষ্টা করে গেছে
দেশে সাধারণের আয় বাড়ানোর জন্য দারিদ্র্য দূর করার জন্যবিকাশের জন্য নিরন্তর প্রয়াস চলেছে
যার যার নিজের মতো করে সকলেই পরিশ্রম করেছেন
সাফল্যও এসেছে
প্রত্যাশাও বেড়েছে
১৯৪২ থেকে ১৯৪৭ যেমন সঙ্কল্পসিদ্ধির নির্ণায়কপাঁচ বছর ছিল তেমনি আমি তো দেখছি ২০১৭ থেকে ২০২২ এই সময়টিও আরও এক সঙ্কল্পসিদ্ধির পঞ্চবার্ষিকী হয়ে আমাদের সামনে এসেছে
এই ২০১৭র ১৫ই আগস্ট আমরা সঙ্কল্পপর্বের সূচনা হিসেবে পালন করব এবং ২০২২এ স্বাধীনতার যখন ৭৫ বছর হবে ততদিনেঅবশ্যই আমরা সেই সঙ্কল্পেরও সিদ্ধি সাধন করে ফেলব
ভারতের ১২৫ কোটি অধিবাসীরপ্রত্যেকে যদি ৯ই আগস্ট বিদ্রোহের দিনটিকে স্মরণ করে এবং ১৫ই আগস্ট স্বাধীনতাদিবসে প্রতিজ্ঞা করে যে ব্যক্তি হিসেবে নাগরিক হিসেবে আমি এতটুকু কাজ অবশ্যই করবপরিবার সমাজ গ্রাম বা শহর সরকারি বিভাগ কিংবা সরকারের পক্ষ থেকে এই এই কাজ করব তাহলেই তো কোটি কোটি সঙ্কল্পের জন্ম হবে
সেই সঙ্কল্প পূর্ণ করারও প্রয়াস শুরুহবে
১৯৪২ থেকে ১৯৪৭ পাঁচটি বছর যেমন দেশের স্বাধীনতার নির্ণায়ক হয়ে উঠেছিল তেমনই ২০১৭থেকে ২০২২ এই পাঁচ বছরও ভারতের ভবিষ্যৎ গঠনের নির্ণায়ক বর্ষ হয়ে উঠতে পারে এবংতাকে তা করে তুলতেই হবে
পাঁচ বছর পর আমরা স্বাধীনতার ৭৫ বছর পালন করব
আজ আমাদের তারই সাপেক্ষে শপথ নিতে হবে ২০১৭কে সঙ্কল্পের বর্ষ হিসেবে চিহ্নিত
এই আগস্ট মাসে আমাদের শপথ নিতে হবে অপরিচ্ছন্নতা ভারত ছাড়োদারিদ্র্য ভারত ছাড়ো দুর্নীতি ভারত ছাড়ো সন্ত্রাসবাদ ভারত ছাড়ো জাতিভেদ ভারত ছাড়ো সাম্প্রদায়িকতা ভারত ছাড়ো
আজ আর করেঙ্গে ইয়ে মরেঙ্গের প্রয়োজননেই তার বদলে নতুন ভারত গড়ার সঙ্কল্পের সঙ্গে নিজেদের যুক্ত করতে হবে মনেপ্রাণেতার সাফল্যের জন্য চেষ্টা করতে হবে
সঙ্কল্পকে সঙ্গে নিয়ে আমাদের বাঁচতে হবে লড়াইকরতে হবে
আসুন এই আগস্ট মাসে ৯ আগস্ট থেকে সঙ্কল্পসিদ্ধির এক মহাভিযান চালাই
প্রত্যেক ভারতবাসী সামাজিক সংগঠন স্থানীয় প্রশাসনিক দপ্তরগুলি স্কুলকলেজআলাদা আলাদা যাবতীয় সংস্থা সকলে নিউইন্ডিয়া র জন্য কিছু নাকিছু সঙ্কল্প নিই
এমন একটি সঙ্কল্প যা আমরা আগামী পাঁচ বছরে সিদ্ধ করে দেখাবো
যুব সংগঠন ছাত্র সংগঠন এবং এনজিওরা সামুদায়িক আলোচনার আয়োজন করতে পারেন নতুননতুন আইডিয়ার উদ্ভাবন করতে পারেন
এক রাষ্ট্র হিসাবে আমাদের কোথায় পৌঁছানো উচিৎএকজন ব্যক্তি হিসাবে তাতে আমি কীভাবে যুক্ত হতে পারি আসুন আমরা এই সঙ্কল্প করি
আমিআজ বিশেষ করে অনলাইন ভোর্ল্ড কে কারণ আমরা যেখানেই থাকি না কেন
অনলাইন এ তো অবশ্যই থাকি সেই যে অনলাইন দুনিয়া আরবিশেষ করে আমার যুব বন্ধুরা আমার যুবসাথীদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন ভারতেরনির্মাণ কাজে উদ্ভাবনী শক্তির সাহায্যে যুক্ত হতে এগিয়ে আসুন
আসুন প্রযুক্তিব্যবহার করে ভিডিও পোস্ট ব্লগ নিবন্ধ নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসুন
এইআন্দোলনকে এক জনআন্দোলনের রূপ দিতে হবে
নরেন্দ্র মোদী অ্যাপএও যুব বন্ধুদেরজন্য কুইট ইন্দিয়া কুইজ প্রতিযোগিতা আয়োজন করাহবে
এই কুইজ প্রতিযোগিতা দেশের যুবসম্প্রদায়কে দেশের গৌরবশালী ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রামের নায়কদের সঞগে পরিচিতকরানোর এক প্রচেষ্টা
আমি আশা করব আপনারা এটির ব্যাপক প্রচার ও প্রসার করবেন
আমারপ্রিয় দেশবাসী দেশের প্রধান সেবক রূপে ১৫ই আগস্ট আমি লালকেল্লা থেকে দেশবাসীরসঙ্গে কথা বলার সুযোগ পাই
কিন্তু আমি নিমিত্ত মাত্র কারণ সেখান থেকে কোনওব্যক্তিবিশেষ কথা বলেন না ১২৫ কোটি দেশবাসীর আওয়াজ লালকেল্লা থেকে প্রতিধ্বনিতহয়
আমি আনন্দিত যে গত তিন বছর যাবৎ ১৫ই আগস্ট কি বলা উচিত কোন বিষয় আলোচনা করাউচিত এই নিয়ে দেশের প্রতিটি প্রান্ত থেকে আমার কাছে অনেক প্রস্তাব এসেছে
এইপ্রস্তাবগুলির মুখ্য উদ্দেশ্য তাঁদের স্বপ্নগুলি যেন শব্দের রূপ পায়
আমি এবারওপ্রস্তাব পাঠানোর জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি
মাই গভ অথবা নরেন্দ্রমোদী App এআপনারা আমাকে প্রস্তাব নিশ্চয় পাঠাবেন আমি স্বয়ং এই প্রস্তাবগুলি পড়ে থাকি
১৫ইআগস্ট আমি যতটুকু সময় পাবো তার মধ্যে এই প্রস্তাবগুলি আলোচনা করার চেষ্টা করবো
গততিন বছর
১৫ই আগস্ট আমার ভাষণ নিয়ে একটি অভিযোগ শুনতে হয় যে আমার ভাষণ একটু
দীর্ঘ হয়ে যায়
এবছর আমি মনে মনে স্থির করেছি যে ভাষণ ছোট করবো
খুব বেশি হলে৪০৪৫ বা ৫০ মিনিটের মধ্যে শেষ করবো
আমি নিজের জন্য নিয়ম তৈরি করার চেষ্টা করছি জানিনা সাফল্য পাবো কি না
কিন্তু এবার ভাষণ সংক্ষিপ্ত কীভাবে করবো সে বিষয়েপ্রচেষ্টা করছি দেখি সাফল্য পাই কি না
আমার প্রিয় দেশবাসী আমি আজকে অন্য একটি বিষয় নিয়ে কথা বলতেচাই
ভারতবর্ষের অর্থব্যবস্থার সঙ্গে সামাজিকঅর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত
এরগুরুত্বকে কখনোই খাটো করা উচিত নয়
আমাদের বিভিন্ন পরব উৎসব কেবল মাত্রআনন্দউল্লাসের জন্য এমনটি নয়
আমাদের উৎসব পরবগুলি আসলে সমাজ সংস্কারের অভিযানএকই সঙ্গে আমাদের প্রতিটি উৎসবের সঙ্গে দেশের গরীব থেকে গরীবতম ব্যক্তির আর্থিকজীবন সরাসরি সম্পর্কিত
কিছুদিন পর রাখী বন্ধন জন্মাষ্টমী তারপর পর্যায়ক্রমেগণেশ উৎসব চৌথ চন্দ্র অনন্ত চতুর্দশী দুর্গা পূজা দীপাবলী প্রভৃতি একের পর একউৎসব আসবে আর এই সময়েই গরীব ব্যক্তিরা অর্থ উপার্জনের কিছু সুযোগ পাবে
এই সবউৎসবের সঙ্গে এক সহজ স্বাভাবিক আনন্দও মিশে থাকে
উৎসব ব্যক্তিগত সম্পর্কেআন্তরিকতা পরিবারের মধ্যে ভালোবাসা এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে ব্যক্তি ওসমাজকে যুক্ত করে এইভাবে ব্যক্তি থেকে সমষ্টির দিকে যাত্রা চলতে থাকে
আমিত্বথেকে বহুত্বের দিকে যাওয়ার সুযোগ তৈরি হয়
অর্থব্যবস্থার কথা বলতে গেলে রাখীবন্ধনউৎসবের কয়েক মাস আগে থেকেই শত শত পরিবারে ছোটো ছোটো পারিবারিক ব্যবসায় রাখী তৈরিশুরু হয়ে যায়
সুতী সিল্ক প্রভৃতি নানারকম সুতো দিয়ে নানা ভাবে নানা রকম রাখীতৈরি হয় আর আজকাল তো লোকজন হোমমেড রাখিই বেশি পছন্দ করেন
রাখি তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তি বিক্রির সঙ্গে যুক্ত ব্যক্তি মিষ্টি ব্যবসায়ী এই ভাবে শত শত হাজার হাজার ব্যবসায়ী একটি উৎসবের সঙ্গে যুক্ত হয়ে পড়েন
আমাদেরগরীব ভাইবোনেদের এতেই চলে
দীপাবলীতে আমরা প্রদীপ জ্বালাই এটা কি কেবলমাত্র একটিউৎসব প্রকাশ উৎসব ঘর সুসজ্জিত করার উৎসব তা কিন্তু নয়
ছোটো ছোটো মাটির প্রদীপযাঁরা বানান সেই সব গরীব পরিবারের সঙ্গে কিন্তু দীপাবলী সরাসরি সম্পর্কিত
আজকেআমি যখন পরব উৎসব এবং এর সঙ্গে যুক্ত গরীব ব্যক্তিদের অর্থব্যবস্থার কথা বলছিতখন একই সঙ্গে আমি পরিবেশের কথাও বলতে চাই
কখনও কখনও আমি ভাবি যে আমার থেকেওদেশবাসী অনেক বেশি সজাগ এবং সক্রিয় এবং সেটা আমি উপলব্ধিও করেছি
গত একমাস যাবৎপরিবেশের বিষয়ে সজাগ নাগরিকরা আমাকে চিঠি লিখেছেন
তাঁরা আমাকে আবেদন জানিয়েছেন যেসময় থাকতে আমি যেন গণেশ চতুর্থীতে ইকোফ্রেন্ডলি গণেশের কথা বলি যাতেলোকেরা মাটির তৈরি গণেশ পছন্দ করেন পরিকল্পনা বানান
সর্ব প্রথম এই সকল সজাগ নাগরিকদেরপ্রতি আমি কৃতজ্ঞ তাঁরা আমাকে সময়ের থেকে আগেই কিছু বলার জন্য আবেদন করেছেন
লোকমান্য তিলক এই মহান পরম্পরা শুরু করেছিলেন
এই বছর সার্বজনিক গণেশ উৎসবের১২৫তম বর্ষ
১২৫তম বর্ষ আর ১২৫ কোটি দেশবাসী
সামাজিক একতা জাগ্রত সমাজসামাজিক সংস্কারের ভাবনাকে সামনে রেখে লোকমান্য তিলক গণেশ উৎসব শুরু করেছিলেন
আসুন আমরাও তাঁর কথা স্মরণ করে এই বছর গণেশ উৎসবের সময় রচনা প্রতিযোগিতা আলোচনাসভা ইত্যাদি আয়োজন করি
লোকমান্য তিলকের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে সার্বজনিক গণেশউৎসব পালন করি এবং একই সঙ্গে পরিবেশের সুরক্ষার জন্য ইকোফ্রেন্ডলি গণেশ অর্থাৎ মাটির তৈরি গণেশ ব্যবহারের সঙ্কল্প করি
এবারআমি অনেক আগেই এই কথাগুলি বললাম আমার বিশ্বাস আপনারা সবাই সম্মত হবেন আর এর থেকেএটাই লাভ হবে যে আমাদের গরীব হস্তশিল্পীরা মূর্তিশিল্পীরা কাজ পাবেন উপার্জনকরতে পারবেন তাঁদের পেট ভরবে
আসুন আমরা এই উৎসবকে গরীবদের অর্থব্যবস্থার সঙ্গেযুক্ত করি আমাদের উৎসবের আনন্দ গরীবদের ঘরের আর্থিক উৎসব হয়ে উঠুক আর্থিক আনন্দহয়ে উঠুক এটাই আমাদের সবার প্রচেষ্টা হওয়া উচিৎ
আমি সমস্ত দেশবাসীকে আগামী অনেকউৎসবের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি
আমার প্রিয় দেশবাসী আমরা নিরন্তর দেখছি যে শিক্ষা ক্ষেত্রে হোক আর্থিক ক্ষেত্রহোক সামাজিক ক্ষেত্র হোক বা ক্রীড়াক্ষেত্র হোক আমাদের কন্যারা দেশের নামউজ্জ্বল করছে নতুন নতুন সাফল্যের শীর্ষে পৌঁছে যাচ্ছে
আমাদের দেশবাসীদের আমাদেরকন্যাদের নিয়ে গর্ব হয় আমরা সম্মানিত হই তাঁদের জন্য
এই কিছুদিন আগেই আমাদেরমেয়েরা মহিলা ক্রিকেটের বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন
এই সপ্তাহে আমার এইসব খেলোয়াড় মেয়েদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল
তাঁদের সঙ্গে কথা বলে আমার খুবভালো লেগেছে
কিন্তু আমি অনুভব করেছি যে বিশ্বকাপ না জিততে পারার দরুন তাঁদের ওপরএক মস্ত বড় বোঝা চেপেছে
তাঁদের মুখে এইবোঝার ছাপ ছিল
ওইসব মেয়েদের আমি আমার এক আলাদা মূল্যায়নের কথা বলেছি
আমি বলেছিদেখ এখন গণমাধ্যমের জমানা এমনই যে মানুষের প্রত্যাশা এত বাড়িয়ে দেওয়া হয়েছে এতবাড়িয়ে দেওয়া হয়েছে আর যখন সাফল্য আসে না তখন তা আক্রোশে পরিণত হয়ে যায়
আমি এমনখেলা দেখেছি যে ভারতের খেলোয়াড়রা যদি বিফল মনোরথ হয় তো দেশবাসীর রাগ খেলোয়াড়দেরওপর পড়ে
কিছু মানুষ তো মানমর্যাদা ভেঙে এমন কিছু কথা বলে দেন এমন কিছু জিনিসলিখে দেন যে খুবই কষ্টদায়ক হয়
কিন্তু এই প্রথমবার হল যখন আমাদের মেয়েরাবিশ্বকাপে সফল হতে পারল না তখনও একশো পঁচিশ কোটি দেশবাসী সেই পরাজয়কে নিজেদেরকাঁধে তুলে নিল
এতটুকু বোঝা ওই মেয়েদের ঘাড়ে চাপিয়ে দিল না
এইই সব নয় মেয়েরাযা করেছে তার গুণগান করল তাঁদের সম্মান দিল
আমি এর মধ্যে এক সুন্দর পরিবর্তনদেখছি আর আমি এই মেয়েদের বলেছি যে আপনারা দেখুন এই সৌভাগ্য কেবল আপনাদেরই হয়েছে
আপনারা যে সফল হননি এটা মন থেকে দূর করে দিন
ম্যাচ জিতুন বা না জিতুন আপনারা একশপঁচিশ কোটি দেশবাসীর মন জিতে নিয়েছেন
সত্যি সত্যি আমাদের দেশের যুব সম্প্রদায়বিশেষ করে আমাদের মেয়েরা দেশের নাম উজ্জ্বল করার জন্য অনেক কিছু করছে
আমি আবারএকবার আমার দেশের যুব সম্প্রদায়কে বিশেষ করে আমাদের কন্যাদের অন্তর থেকে অনেক অনেকধন্যবাদ দিচ্ছি
শুভকামনা জানাচ্ছি
আমার প্রিয় দেশবাসী আবার একবার মনে করিয়ে দিতে চাই অগাস্ট আন্দোলনকে
আবার একবার মনে করাতে চাই ৯ই আগস্টকে
আবার একবার স্মরণ করাতে চাই ১৫ই আগস্টকে
আবার একবার স্মরণ করাতে চাই ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছরকে
প্রতিটি দেশবাসীপ্রতিজ্ঞা করুক প্রতিটি দেশবাসী তাঁদের সংকল্প পূর্ণ করার পাঁচ বছরের পথনির্দেশতৈরি করুক
আমাদের সবার দেশকে নতুন উচ্চতায় পৌঁছনো চাই পৌঁছনো চাই পৌঁছনো চাই
আসুন আমরা একসঙ্গে চলি কিছু না কিছু করে চলি
দেশের ভাগ্য দেশের ভবিষ্যৎ আরওভাল হতে থাকবে এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাই
অনেক অনেক শুভকামনা ধন্যবাদ